এবং তার পাশে মহিলারা সারিবদ্ধ হয়ে খঞ্জনি বাজাতে থাকে।

বিভিন্ন সরকারি কার্যকলাপ হয়ে থাকে এলাকার মানুষ --

স্তম্ভ রয়েছে। এই স্তম্ভটির উপরে--

এক তলা। এই পোস্ট অফিস টিতে সাত--

এখানে গাড়ি গুলি দাঁড়িয়ে রাস্তা জ্যাম হয়ে যায়।

অনেক ছোট ছোট পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোকে ঘিরে এই জঙ্গলটি গড়ে উঠেছে

এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেদিকেই চোখ যাবে শুধুই ধানের ক্ষেত।

ডাক্তারের প্রেসক্রিপশন দেখে এখানে--

এটা আমাদের এলাকার একটি বইয়ের দোকান এই বইয়ের--

এই অডিটোরিয়াম রুম টি এয়ার কন্ডিশনাল ।

কাজের উদ্দেশ্যে এই এলাকার আশে পাশে--

এই দোকানটিতে মাক্স পরে যাওয়া বাধ্যতামূলক ।

এই ব্যাংক টি তে পনেরো জন কর্মী কাজ করে।

এটি আমাদের এলাকার একটি রাস্তা। রাস্তাটির ডাবল রুট -এর এই রাস্তার ধার দিয়ে--

এটি একটি ক্লাস রুম । এই ক্লাস রুম টি বেশ বড়। এই ক্লাস রুম টিতে --

একটি লেগ পিস -কে সুন্দর করে সাজিয়ে মাঝে

এটি একটি খেলার মাঠ এই খেলার মাঠ টি বেশ বড়। এই খেলার মাঠ --

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর এই সরকারি দপ্তরটি বহুতল।

এটি আমাদের এলাকার একটি প্রাইমারি স্কুল । এই প্রাইমারি --

এটি আমাদের এলাকার একটি স্কুল এই স্কুল -টির বেশিরভাগ স্টুডেন্ট --

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড । এই বাস স্ট্যান্ড -টিতে সারি সারি বাস রাখা হয় ।

এটি আমাদের এলাকার একটি মেলা এই মেলাটি হস্তশিল্প মেলা।

এই সরকারি দফতর টি তে বিভিন্ন মিটিং এরেঞ্জমেন্ট করা হয়।

নিরাপদ এই রাস্তার উপর দিয়ে মহিলারা রাতের সময়ও--

খুবই সুন্দর এ এখানে আরও অনেক রকমেরই মূর্তি রয়েছে ।

আন্ডারে এই এ.টি.এম. -টির সামনে--

এই বইয়ের দোকানটির মালিক এই বইয়ের দোকানটি চালিয়ে থাকে।

বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত এই বাঁধ--

দেখতে পাওয়া যায় নদীতে প্রচুর পরিমানে মাছ রয়েছে একা এলাকার লোকেরা--

এই দোকানটিতে শুধুমাত্র জামাকাপড়ের ছিট্ পাওয়া যায় ।

এখানে বিচ্ছিন্ন ভাবে অনেক পাহাড় রয়েছে এই--

এই পেট্রোল পাম্প টি রাস্তার ধারেই অবস্থিত।

যারা মেয়েদের চুল কেটে দেয় ফেসিয়াল করে দেয় এবং সাজিয়ে দেয়।

এই হোস্টেল -টির চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এই হোস্টেল -টিতে